দেখতে পাচ্ছি একটি ফাঁকা গ্রাউন্ড -এ তিন চারজন দাঁড়িয়ে রয়েছে এবং এখানে বাড়ির বেছানো রয়েছে। দূরে একটি বড় ফ্যাট দেখা যাচ্ছে । এবং এগুলো এমন-ন সাদা চক দিয়ে ।

শুয়ে আছে যিনি মাথায় দুটি হাত দিয়ে রাখছেন এবং উনার একটি পা আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে ধরে বাঁকানো চেষ্টা করছে।